boycot একটা percent মানে viewers boycott ডাক দিচ্ছে তো এখন দেখা যাক এই বছর একটা আছে ভালো cinema যে মানে কয়েকটা দুই হাজার বাইস এ প্রাপ্তি হচ্ছে একটা আর আর আর তারপর যে কাশ্মীরি files গান তারা এই তিনটে সিনেমা এই তিনটে দেখেছি আমি হলে গিয়ে দেখেছি তিনটেই আমার খুব দারুণ লেগেছে এই তিনটা cinema মানে কোন কথা হবে না এই তিনটি oscor জন্যই গেছে, তিনটে তিনটে গান এ যেমন ইয়ে ওই rrr যে নাটু নাটু যে গানটা ওটা তো খুব famous ওটাতে কি একটা golden নাকি একটা আবার পেল oscar র ইয়াতে থেকে india nominate করে পাঠানো হয়েছে ।কান্তাটা যদি দেখো তুমি । কানতরা টা দেখেছো?

Site বেরিয়ে গেছে অসাধারণ cinema নে ওটা হচ্ছে কান্নারদের একটা প্রজাতি কত পান্বস ছস বছর না কত বছর ধরে একটা উপজাতি একটা ।

Reserve Set টি তিনি produce করেছেন আবার তিনি direct করেছেন তিনি নিজেই Hero হ্যাঁ অবশ্যই দেখতে হবে। আমি তো অবশ্যই suggestion টা নিলাম। দেখব। হম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ OTT আসার পরেই আমি হিন্দি যে দু-একটা ভালো লাগে সেগুলো দেখি বা যে দু-একটা বেশি ইয়া লাগে দেখি Kashmir files টা আমার অনেক দিনের দেখার ইচ্ছে কিন্তু এখনো দেখা হয়ে উঠতে পারেনি দেখবে কাশ্মীরের files টা ওটা একটা history নিয়ে ওটা তো controversy কারণ ওটা যদিও history proof রয়েছে actually টার অনেক proof রয়েছে কাশ্মীরি আমিও এটা সত্যি কি মিথ্যে দেখার জন্য ইয়ে করেছিলাম একটু research করেছিলাম। কিন্তু হ্যাঁ দেখলাম এগুলো মানে যে কাশ্মীরের যে যে যেটার উপর বেশ করে cinema তৈরি হয়েছে ভুল না প্রায় ওই data মধ্যে ninty percent প্রায় মিলে যাচ্ছে। যেটা গুলো আমি ইয়ে করে করে যা দেখলাম google search বোলো quary search করে। যাই হোক তুমি normally একটা জিনিস বলো তো আমাকে তুমি মোটামুটি মানে last হলে বল মোটামুটি কোন হিন্দি cinema ভালো লাগে? আমার একটা হিন্দি cinema ভালো লাগলো সেটা হচ্ছে মানে খুবই ভালো লেগেছিল সেটা আমি দেখেছিলাম OTT তে শে শেরশা আচ্ছা আচ্ছা আচ্ছা । ওটাই ওটা দেখেছো হ্যাঁ ওটা একসাথে ওটা ভূজ একসাথে মানে বেরিয়েছিল কিন্তু হ্যাঁ শেরশাটা গত ঐতো গত বছর কুড়ি না দুই হাজার একুশে দুই হাজার একুশে year থেকে বেরোলো ওটা ওটা করেই তো ওইটা আবার উঠলো hero যে ও আবার উনি ওটা করে আবার উঠলেন মাঝে career একদম বসে গেছিল

তো ওই গল্পটা খুব researchable আর গল্পটা মানে খুব

এ ধরনের cinema গুলো খুব ভালো লেগেছে। আরেকটা কি যেন আমরা সেই দেখেছিলাম ওই সোনা আহ টাকা পয়সা লুকিয়ে রাখবে খুঁজতে যাবে ওটা কি যেন নামটা মনে আছে? সোনার টাকা হি ইয়া হিন্দিতে?

ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ধামাল তুমি ধামালের কথা বললে ধামাল first part যখনই দেখি তখনই ধামাইল টা নিয়ে বসে চাই ধামাল বলা একটা হেরা ফেরি হেরাফেরি

ধামাল two আছে ধামাল two এতটা হাসি নয় যতটা ধামাল one দুটোই হেরা ফেরি কি এখন পর্যন্ত ইয়ে করা যাবে না কিন্তু হেরা ফেরি দুটোই খুব হাসির কিন্তু first part সব সময় first part হয়

যেটা এটা নিয়ে আসার আগেই এত controversy হয়েছে যে তুমি জানো হয়তো যে মাঝে অক্ষয় কুমারকে কোনভাবেই মানে রাখা যাচ্ছিল না। মানে সে দুই হাজার চোদ্দ না পনের থেকে ওটা নিয়ে কাজ চলছে । মানে একবার প্রথম হচ্ছে । ওই অক্ষয় কুমার কে ধরে রাখা গেল না অক্ষয় কুমার যে budget চাইছিল সেই budget মানে হচ্ছেই না তখন ঠিক হলো যে অভিষেকের জন আব্রাহম কে নেওয়া হবে ইয়াতে মানে প্রথমে মনে হয় অফিসেক বচ্চনকে রাজুর জন্য দেয়া হয়েছিল। কিন্তু দেখো অক্ষয় কুমার আর অভিষেক বচ্চনের মধ্যে তুলনা করা সম্ভব না comedy king অক্ষয় কুমার

মানে ওটা তো জনগণ সাধারণ videos এতটা সমালোচনা করলো যে এদের সাথে অক্ষয় কুমারের অক্ষয় কুমারের সাথে চলবে না তখন producer বোঝে বন্ধ করে দিল আবার মাঝে শোনা গেল অক্ষয় কুমার মনে কথাবার্তা শুরু করেছে অক্ষয় কুমারের সাথে বলা হয়েছে তারপর আবার ঠিক হলো কার্তিক আরিয়ান কে ভুলভালিয়া two hit হওয়ার পর কার্তিক আরিয়ানকে plan করা হলো। last প্রযোজক এখন যে করেই হোক অক্সয় কুমার ছাড়া হেরাফেরি theree করা যাবে না এছাড়াও মোটকথা race movie খুব ভালো লেগেছিল race one two দুটোই বেরিয়েছে যদিও কিন্তু two থেকে আচ্ছা two টার থেকে one টা সেরা ছিল race আমার অত সেরকম দেখা হয়নি। two আমি দেখিনি one টা কিছুটা দেখেছি। তো ওটা কি রকম খুব মানে ইয়া মারপিট fighting বিভিন্ন Confusion আছে ইয়াতে একে অপরকেট টেক্কা দেওয়া এক অপরকে Cheat করা একে অপরকে তারপর তো আমাদের এখানে bollywood রা ওয়ান movie টা খুব ভালো একটা সারা ফেলেছিল হ্যাঁ রা ওয়ান আসলে না ওটা সারাতেই ওটার মধ্যেই কিন্তু এমন কিছু নেই ওটা আসলে সারা ফেলে ছিল একটা web series production শাহরুখ খান ইয়ে করছে আর ওটা হচ্ছে অনেকদিন পরে আমাদের ইয়ে কল্প গল্প বিজ্ঞান ইয়ে করে এসেছিল বলে

দেখলে কিন্তু অক্ষয় কুমার villain আর hero রজনীকান্ত ঠিক আছে আরো two দিয়ে আরো অনেক কিছু update অনেক কিছু বা ইয়ে change update হয়েছে যেটা সবচেয়ে বাজে জিনিস দেখিয়েছিল অক্ষয় villain villan actually ভুত মানে যেটা science fiction নে ভূত সাধারণত ভূতপ্রেত আনা যায় না কিন্তু actually দেখা গেল অক্ষয় কুমার মানুষ যখন ছিল তো একটা কারণে suicide করেছিল কাক পক্ষী lover ছিল actually হ্যাঁ একদমই একদমই এ খুবই ভালো লাগলো অনেকদিন পর entertainment movie জগত নিয়ে তোমার সাথে অনেক কিছু ভালো লাগলো হ্যাঁ আমিও তোমার বাংলা web series, tap series নিয়ে আমিও তো দেখি না আসলে এই web series দেখি তুমি যেটা বলছ যে আমি খুব ছোট ছোট করে দেখা যায় but আমি কি আজ দেখলাম আবার কখনো time পেলে দেখলাম ও তার জন্য cinema কখনো দেখলে cinema দেখি না হলে গিয়ে সোজা দেখি না তো ঘরে যেটা নিয়ে cinema এখন কি আসছে অনেক আরো ভালো ভালো আসবে আশা করি দেখো অবশ্যই জানিও হম হম তুমিও বাংলা cinema তোমার অনেক ইয়া বেশি depth আছে আমাকে একটু জানিও ভালো হলে আমাকে পরামর্শ দিয়ে আমি অবশ্যই দেখতে চলে যাব। আমি তো দেখি এ ।

এই তো খেতে উঠলাম

হ্যাঁরে সব হলো এই হয়ে টয়ে শুলাম তা কি খবর বল

হ্যা আগের মাসে গেছিলাম আমি মাসি কেন photo দেখেছিস না facebook এ চিড়িয়াখানা নিয়ে

হ্যা চিড়িয়াখানা গেছিলাম হচ্ছে তোর উম মাসি আমি মা বোন সবাই মিলে যাচ্ছিলাম চিড়িয়াখানা জানিস তো

গিয়ে কেমন দেখলি বাঘ সিংহ দারুণ দারুন আর বলিস না প্রথমে চিড়িয়াখানা তে এখান থেকে তো আমি তো মধ্যম গ্রামের মধ্যম গ্রাম থেকে তো আমাকে যেতে হয় কিন্তু

না আমরা বাসে যাই নি মধ্যম গ্রাম station থেকে পৌছে গেলাম দমদম দমদম থেকে metro ধরে

আহ নেমেছিলাম ওই ইয়েতে ধর্মতলার ওইদিকে নেমেছিলাম তো চিড়িয়াখানা তে হ্যা road show তে করে ইয়েতে গেছিলাম girish park এর ওদিক টা নেমেছিলাম নেমে ওখান থেকে bus এ করে না ইয়েতে অতটাও খেয়াল নেই stoppage টার নাম না না ময়দা না পড়ে না আগে যাই হোক একটা হবে আমি মা মাসি এরাই নিয়ে গেছিল তারপর নেমে অনেকটা হেটে হেটে যেতে হয়েছিল যেহুতু চিনি না জিজ্ঞেস করে করে গেছিলাম

গেছিলাম তো প্রথমবার যখন চিড়িয়াখানা তে তো ticket করলাম এিশ টাকা করে ticket এখন বড়দের আবার চিড়িয়াখানা তে ঢোকার আগেও line ছিল অনেক আমরা যখন গেছিলাম না আমাদের আবার line টা পরে নি দুপুর দুপুর গেছিলাম তো তখন already অনেক ঢুকে গেছে আর আমরা late এ পৌঁছেছিলাম আর খাবার ও নিয়ে গেছি সঙ্গে করে ভেতরে খাবার নিয়েও ঢুকতে দেয় চিড়িয়াখানা ভেতরে যাতে পর্যটকদের কোন সমস্যা না হয় সেকারণে খাবার নিয়েও ভিতরে ঢুকতে দেয় যে ওখানে বসে picnic এর মতন করে হম কিন্তু কোন plastic food নিয়ে ঢুকতে দেয় নাহ জানিস তো এই হচ্ছে সমস্যা যে কোনো হ্যা সেগুলো তো ফেলতেই দেবে না এটাই হচ্ছে main সমস্যা গেলাম ঢুকে প্রথমে যখন ঢুকেছি দেখি ডান দিকে হা ডান দিকে গিয়ে দেখি আহ প্রচুর পাখি মানে পাখিদের group তারপর মেকাও আছে তারপর টিয়া পাখি অনেক রকমের জাতের আছে কাকাতুয়া আছে কতরকমের ষাড়শ গুলো হয় না ষাড়শ পাখি বকের মতো

বিশাল খাচার মধ্যে বিশাল বড় ওখানেই উড়ে বেড়াচ্ছে জলের মধ্যে মানে ওদের কোন অসুবিধাই হচ্ছে না এরকম কাক ও ঢুকেছিল জানিস না কাক ও ঢুকেছিল কাক তো রোজ দেখে কে দেখে বোন আমার বলছিল চিড়িয়াখানা এসে কাক কে দেখে ভাই হ্যা দুটো কাক জালের ভিতর ঢুকে গেছিল হয়ত কোনভাবে

তারপর আরেক জায়গায় গেলাম আওয়ার পরে বা দিকে দেখছি কি দেখ একটা গুহার মতন করা বুঝলি তো চিড়িয়াখানা দেখতে পাচ্ছি না কোন পশুপাখি কিছু দেখতে পাচ্ছি না হ্যা তো যেহুতু দেখতে পাচ্ছি না তো তাই জন্য আরো একটু এগিয়ে গেলাম আরেকটু এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে দেখি সিংহ টা বেড়িয়েছে লেজ নাড়তে নাড়তে বেরিয়েছে সিংহ টা লেজ নাড়তে নাড়তে বেরিয়ে হাওয়া খাচ্ছে জল খাচ্ছে সে একবার এদিক শুচ্ছে ওদিক শুচ্ছে রোদ পোয়াচ্ছিল তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল

শুয়ে দেখছি রোদ পোয়াচ্ছে

ওই দেখতে দেখতে ওই দেখে ওই খানেই দাড়িয়ে দাঁড়িয়ে আধাঘন্টা আমরাও আমরাও গেছিলাম চিড়িয়াখানা অনেক কিছু তথ্য জেনেছি

ওই চিড়িয়াখানা সম্পর্কে চিড়িয়াখানাটা তোর আহ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানিস আঠারোশো না আঠারশো ছিয়াওর সালে অনেক পুরাতন আর ঐখানে তখন হ্যাঁ কই আমি তো দেখি না আমি তো যদিও আমি এদিক ওদিক তাকাই ও নি নিজের মতন ঘুরে গেছি হ্যা

হ্যা আর তারপরে তোর একটা আহ দৈত হম তোর দৈত্যাকার একটা কচ্ছপের আওয়াজ মানে নামে ওটা খ্যাতি অর্জন করেছিল তারপর কচ্ছপটি যখন মারা গেছিলো হম প্রায় আড়াইশো বছরেরো বেশি বয়স ছিল ওর

ছিলাম তারপর বড় ওটা আলাদা ওটা তো আর ওইটার কথা বলছি না যেহুতু আড়াইশো বছর পুরনো মারা গেছিল ওই কচ্ছপ টা চোখগুলো অনেক পুরনো মানে অনেক বড় ছিল ওই কচ্ছপটা

হ্যাঁ হাটতে হাটতে আমার পাই ব্যাথা হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানায় দেখে মনে হয় যেন ওরা আমাদের দেখছে মানে আমরা ওদের দেখছি না ওরা আমাদের দেখছে সত্যি কি মজার এটা আর আমরা বসে বসে সেরকম একটা ব্যাপার হ্যাঁ আমরা যখন গেছিলাম তখন school থেকে মানে আহ একটা দেখলাম school থেকে অনেকজন গেছিলো মানে তাদেরকেও দেখছিলাম তারাও ঘুরছিলো অনেকজন হ্যা আমরা যখন গেছিলাম আমাদের তো আগে স্কুল থেকে চিড়িয়াখানার bus দিত যাওয়ার জন্য যাওয়া হতো না ছোট ছিলাম তখন

হা কতগুলো খাচার মধ্যে মধ্যে উটপাখি উটপাখি গুলে শুয়ে আছে হ্যা এবার অনেক রকমের আরেক টা পাখি ছিল এত তো নাম মনে থাকে না

উটপাখি গুলো দেখি গলা দাড়িয়ে বসে আছে হ্যা সে এতো লম্বা উটপাখির ডিম ও দেখি ইয়ে তো বড় বড় জানিস আ~আমরা যখন গেছিলাম তখন সিংহ টা ভীষন গর্জন করছিল আমরা যখন যাচ্ছি আমরা যখন যাচ্ছি তখন আহ দেখি খুব জোরে জোরে একটা আওয়াজ হচ্ছে হালুম হালুম করে তখন ভাবলাম আওয়াজ আওয়াজই যেন পুরো মনে হচ্ছে যেন পুরো চিড়িয়াখানা কাপছে বুঝেছিস তো এমন আওয়াজ হচ্ছে দেখি দেখি সিংহ তো এরকম করছে না তারপর দেখি সাদা বাঘ বুজলি তো চারিদিকে ঘুরছে

আর কতরকমের ছোট ছোট কত সুন্দর সুন্দর পাখি এক একটা ছোট ছোট পাখি একদম macao ছিল বিদেশী পাখি ছিল অনেক গুলো লাল তারপরে কাক পায়রা ছিল ওই ইয়ে ময়ূর পায়রা গুলো হয় না? ময়ূরের পেখমের মতো পায়রা গুলো প্রেম করছে দুটো দুটো পায়রা একসাথে বসে প্রেম করছে খাঁচার মধ্যে কাকাতুয়া দেখি প্রেম করছে আর এমনি জায়গাটাও খুব সুন্দর কিন্তু photo তোলা যাচ্ছিলো অনেক ভালো ভালো তুই বাঘ সিংহের photo তুললি প্রচুর তা তুলবো না? ওই বাঘটা যখন হাটছিলো তখন আবার আস্তে করে video করে না ওরকম video ও করেছি

হলুমান না আমরা যখন গেছিলাম হলুমান অত দেখি নি, শিম্পাঞ্জিটা বেরোলো না তো বেরোলেই না গুহা থেকে আমি জানি না কেন হয়তো শিয়াল দেখেছি তবে শিয়ালগুলো দৌড়াদৌড়ি করছিলো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক। শিয়ালগুলো দৌড়াদৌড়ি করছিলো শিয়াল দেখেছি প্রচুর তারপরে তোর শিয়াল দেখা শিয়াল তো দেখলাম ঐদিকে তারপরে তো হাটতে হাটতে হাতির কাছে এসে এত হাটতে হয় ওখানে গিয়ে তারপরে বোনো হাতির কাছে তারপরে হ্যাঁ?

না আর আগের থেকে চিড়িয়াখানা এখন অনেক পরিষ্কার অনেক পরিষ্কার হয়ে গেছে বসা ঘোড়া হাটা বসার জায়গা আছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু bathroom টা একদম ভালো না সে এমন বমি পেয়ে যাওয়ার মতোন bathroom চিড়িয়াখানায় কি বাজে জঘন্য যাকে বলে শৌচালয়টা একদম ভালো না তবে এমনি জায়গাটা সুন্দর খুবই সুন্দর তারপরে হাতি দেখেছি জানিস হাতিগুলো কি করছে ধুলো নিয়ে নিজের গায়ে নিজেই মাখছে হাতিগুলো তখন আমার মনে হলো কি হাতিগুলো কে কি স্নান করায় না এখানকার আহ মানে যারা দেখাশুনা করেন পশুপাখি গুলোকে তাহলে তারপর দেখছি হাতিগুলো ধুলো উড়িয়ে নিজের গায়ে নিজেই মাখছে

গায়ের মধ্যে ধুলোগুলো ফেলছে এই করছে হাতিগুলোর ভয় ভয় ভয় লাগছিলো বল আমি যখন গেছিলাম আমার খুব ভয় লাগছিলো হ্যাঁ ঠিক তাই তারপর তো আমরা একটু হাটলাম হাটতে হাটতে গিয়ে বসলাম হ্যাঁ না আমরাও তাই একটু ঘুরলাম তারপরে তোর উম তারপরে তো আমরা family সহো মানে সবার সাথে গেছিলাম সবাই দেখছিলো মা তো কোনোদিন যায়নি সেরকম দেখেও নি মা ওরকম মানে সবকিছু দেখলো মা আমার তো সেই মানে অনেক রকমের পাখি দেখছে অনেক রকম মা তো দেখেই নি কোনোদিন মা কে সব বোঝাচ্ছিলাম যে এটা এটা বটে আহ চারিদিকটা ঘুরিয়ে দেখালাম তো অনেকজন মানুষ হয়েছে কলকাতার side এর অনেক মানুষ ও ওখানে ঘুরতে গেছিলো তো তাদের ও অনেক বলছিলাম মা কে যে মানুষ গুলো মানে অনেক রকমের কি হয় চুলের কিছু color বালার করেছে মা তো ঐসব কোনোদিন দেখে নি মাকে এগুলো একটু দেখাচ্ছিলাম আহ মা কে আহ মা তো হাতি তারপরে তোর এই কুমির এসব তো কোনসময় দেখে নি তো মায়ের জন্য আশেপাশে এতো সুন্দর সুন্দর গাছপালা রাখা ছিল না? সুন্দর সুন্দর গাছপালা রাখা ছিল

ওতে রং বেরঙের খুব সুন্দর ছিল ওই জিনিষটা

হ্যাঁ জি তারপরে ঘুরলাম তারপরে কি খেলি দুপুর time এ কি খেয়েছিলি? ভাত? ঘর থেকেই রান্না করে নিয়ে গেছিলাম দুপুরে হ্যাঁ তো মা ওই একটু একটু fried rice একটু chili chicken এইসব রান্না করে নিয়ে গেছিলো বাহ্ তাহলে তো সব spicy ই খেয়েছিস হ্যা ভালোই খেয়েছিলাম মিষ্টি মিষ্টি ও নিয়ে গেছিলো শীতকালে চিড়িয়াখানা ঘুরা বেশ ভালো মজা যা ই বল তুই হ্যাঁ শীতকালে তো রোদ টা গায়ে লাগে না রোদ উঠলেও অসুবিধা নেই সাপ দেখেছিলিস চিড়িয়াখানায় গিয়ে হ্যাঁ দেখেছিলাম তুই দেখেছিলি? হ্যাঁ সাপগুলো দেখছি কি সাপ তো বেরোয় আর না থান গরমে ঠান্ডা জল এর নিচে বসেছিল মাছ দেখতে পাচ্ছিলাম হ্যাঁ সে তো আর বলতে সেটাই

তারপরে হচ্ছে হরিনের জায়গাটা ওটা আবার আলাদা জিরাফ দেখেছি বড়ো বড়ো জিরাফ তো লম্বা ছিল আর ছাড়তে জিরাফ এর ঘর গুলো খুব সুন্দর ছিল ত্রিভুজ এর মতন বেশ জিরাফের ঘরগুলো বেশ ভালো ছিল

হুম আর চিড়িয়াখানায় ভালো হয় সরস্বতী পুজোতে শীত কালে এরকম সময় আমরা তো চিড়িয়াখানায় গেলাম গিয়ে আহ তোর কি বলে ওটাকে বাঘ দেখলাম হরিণ টরিন তো দেখলাম বললাম ই তারপরে হাতি দেখেছি তারপর আরো কত রকমের পাখি দেখেছি পাখি তো অনেক রকমের দেখেছি সে যাকে বলে অনেক পাখি দেখেছি অনেক পাখির সংখ্যাটা প্রচুর আর গরমে বাঘগুলো একেকটা একেকটা নাম দেওয়া জানিস না পায়েল তারপরে কিসব নাম দেওয়া আর বাঘ বাঘ গুলো দেখছি কি খেয়ে উল্টে পরে আছে লেজ হ্যাঁ রে সত্যি খেয়ে বাঘগুলো উল্টে পরে আছে আমি ভাবলাম বাঘগুলোকে কি কেউ injection টিনজেকশন দিয়ে রেখে দিয়েছে না কি ঘুমিয়ে তারপরে দেখি উঠেছে উঠে খাঁচার কাছে এসে হালুম হালুম করে যাচ্ছে জানিস না যেই তো তারা বেশি আনন্দ পাবে চিড়িয়াখানায় নিয়ে গেলে আমার ভাই গেছিলো ভাইর তো খুব আনন্দ মানে

হ্যাঁ ওদের বেশি মজা হয় আমাদের থেকে যাচ্ছিলো বাচ্চাগুলো school life school জীবনে তো এইসব ঘোড়ার মজা ই ওদের

শোন প্রজাপতির বাগানটাতে ঢুকেছিলিস চিড়িয়াখানায় গিয়ে? না তুই ঢুকেছিলিস?